গড়িয়াহাটের জিনিসগুলো কিনে নিয়ে চলে আসব একদিন sale -এ পয়লা বৈশাখের আগে আগেই যাব আমাকে একটু date -টা বলে দিস কবে তোর ছুটি থাকবে সেই দিনই বেরাবো

পয়লা বৈশাখে সকালবেলা উঠে ঘরের পূজো ভালমন্দ একটু রান্না করা আর যদি সন্ধ্যাবেলা হয় তো আমরা বন্ধুবান্ধবরা একটু আড্ডা মারবো ঘুরতে যাবো কোথাও একটা cafe -এতে যাবো বসবো খাওয়া দাওয়া করবো ব্যস এই plan

পয়লা বৈশাখে এর বেশি plan করাটা ঠিক হবেনা বছরের প্রথম দিন তো ঘরটাকে খুব প খুব সুন্দর ভাবে রাখতে হবে তাহলে life -টা খুব সুন্দর যাবে সারাটা বছর

ও ও কালকে সকালবেলা চলে যাব কিন্তু আমি আমি এখান থেকে বেরোবো তোর এগারটার সময় আর উমা রাই ওরা বেরোবে হয়তো ওই time -এই বেরোবে আমি তো এখান দিয়ে রবির সঙ্গে বেরোবো মাহিকে নিয়ে যাব যেহেতু

আর ওই যারা যাদের ওই বাজনার জন্য book করেছি তারাও আসবে সাড়ে এগারটার সময় তাই আমার আগে পৌছানোটা একটু দরকারী বেশি এখ তাদেরকে তায়লে আমি phone করে করে ডাকতে পারবো আমিই যদি late -এ পৌঁছাই তাহলে তাদেরকে ডাকবো কি করে

তারপর তুইও চলে আসছিস তাড়াতাড়ি এগারটার মধ্যেই চেষ্টা করিস আসার

তারপরে ওখানে পূজো ওখানে পূজো start হয় তোর ওই দশটা থেকে কুলো নিয়ে ঘোরে তোর বা ঢাক নিয়ে সবার দুয়ারে দুয়ারে ওই চাল ডাল দ এ তোলে আর দ ওইযে ধোয়াতে হয়না জা বা জমি ওটা ধোওয়ায়

তারপর ওটা সে পুরো পৌনে বারোটা বারোটার মধ্যেই শেষ হয়ে যায় তারপরে যায় কুলো নিয়ে আমাদের একটা পুকুর আছে ওই পুকুরটাতে কুলো ভাসাতে ঠান্ডা করতে তারপরে then শুরু হয় তোর ওই আ ম গন্ডি কাটা যারা গন্ডি কাটে ওই দিনে ওই গন্ডি কাটা শুরু হয় ও গন্ডি কাটতে শেষ হতে হতে চারটে পাঁচটা বেজেই যায় ততক্ষণ ওই ছটা অবধি তো বাজার লোকরা থাকবে তারপর একটু dance হয় ওখানে অনেক্ষণ ধরে

এক দেড় ঘন্টা ধরে continue dance হয় সবাই মিলে নাচানাচি হয় আনন্দ হয় তারপরে আ একটুখানি সন্ধ্যা হতে সব হাপিয়ে যায় তারপরে পরের দিন মায়ের গানটা তো এই বছর তার পরের দিন মানে monday সোমবার দিন রাখা হয়েছে মায়ের গান

মায়ের গান এ তিন ওই যাত্রা হবে মায়ের গান হবে আর ওইদিন একটু খাওয়ার খিচুড়ি ফিচুরি ভোগ ওদের জন্য বানাতে হবে আমার আর উমার ওই plan

ওই তোর পাঁচফোড়নের তরকারি পাঁচমিশালী আর তোর খিচুড়ি বা ডাল আর ভাত এটার দুটোর মধ্যে যেকোন একটা হতে পারে আমার মনে হচ্ছে ডাল ভাতই হবে আর পা পাঁচমিশালী তরকারি কেন ওনার ওনারা নিরামিষ খান আমিষ খান না ওনারা যেহেতু মায়ের গান করে না তাই জন্য

না না দীক্ষার কোন দ্ আমাদের এমনিই দীক্ষা আছে আমরা শিবের দীক্ষা নিয়ে নিয়েছি আমি শিব গুরুর দীক্ষা নিয়েছি মা এ উমাও মনে ক ইয়ে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছে

গড়িয়াহাটের কুশন বিসনার চাদর খুব ভালো আমরা যখনই পয়লা বৈশাখ আসে দুদিন তিন দিন আগে থেকে preparation করি যে যা হল গড়িয়াহাটের থেকেই কিনবো কেন sale -এ কি হয় না কম দামের মধ্যে ভালো জিনিসগুলো পাওয়া যায় একটু নোংরা থাকে ঘরে এসে ধুয়ে নিলেই হয়ে যায় but জিনিসগুলো খুব ভালো থাকে দুর্গা পূজোর কিছু কিছু বাজারও আমরা sale -এ করার চেষ্টাটা করি সবসময় হয়ে ওঠে না

যখন টাকা পয়সা ঠিকঠাক থাকে তখন আমরা করে নি আর নাহলে তো bonus -এর জন্যই অপেক্ষা করতে হয় কেন আমরা সবাই চাকরিজীবী মানুষ সেই কারণে bonus -টার wait করি আমরা বছরে একবার আসে তখনই আমাদের shopping করতে একটু ভালো লাগে

বাজারের অবস্থা খুবই খারাপ জিনিসপত্র এত দাম বেড়েছে যে ধোয়া জা ছোঁয়া যাচ্ছে না just কি নেব কি করবো আর কি খাব তিনটে divide করতে গেলে অনেক টাকার দরকার হয়

ভাল খেতেও হবে ভালো পরতেও হবে ভালো ভাবে বাঁচতেও হবে কিন্তু পয়সাটাই নেই চাকরিজীবী মানুষদের মায়না বাড়ছে না ওখানেই গিয়ে আটকে রয়েছে হ্যাঁ আবার নতুন শুনলাম নাকি সামনে র মাস থেকে যারা google pay করছে phone pay করছে দুহাজার টাকার উপরে tax দিতে হবে ten percent তারা যদি লাখ এক লাখ টাকাও আ transfer করেন transaction করেন google pay phone pay -তে তাহলে এক হাজার একশ টাকা কেটে নেবে

automatic তো নতুন করে আবার এটা একটা উপহার পাওয়া যাচ্ছে সরকারের হাত থেকে আমাদের তো আর একটা খরচা বাড়লো এখন transaction আর phone -এ হবে না হয়তো হাতে হাতে হওয়াটাই better হবে আগের মতোন আর হাতে হাতে যখনই শুরু হবে তখন চোরদেরও সেই পরিস্থিতি পরিমাণ শুরু হয়ে যাবে চুরি করার

কেন এখন যেহেতু phone pay google pay আসার পর থেকে কি হয়েছে চুরি ব্যাপারটা একটু কমেছে কেন টাকা তো cash নিয়ে কেউ খুব একটা বেরোয় না সবই phone pay আর google pay -তেই রাখে টাকা

banking হয়ে গেছে যেহেতু আর যখনই এই tax -এর ব্যাপার চলে আসবে তখন সবাই আবার হাতে হাতে টাকা রাখার চেষ্টা করবে আর তখনই চুরি জিনিসটা আবার বাড়বে আমি কালকেই প্রশ্ন করছিলাম আমার husband -কে

এটা একটা বোকা বোকা প্রশ্ন but আমি করলাম

হ্যাঁ বাবু eighty percent তুলেছে seventy ওই seventy three বা five ছিল total eighty percent -ই তুলেছে ভালো result তো করেছে পর জানিনা এবার eight -এ উঠে কি করবে এতো cafe -এ visit করলে আর পড়াশোনা কি হবে

শোনে তো না এই continue যাচ্ছে সাউথ সিটি রোজ

hello, হ্যাঁ আপনি কে বলছেন?

হ্যাঁ বলুন?

আমার হচ্ছে জয়প্রকাশ রাউ, জয়প্রকাশ কথা বলছেন তো, আমি একজন, আসলে আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ফোন করেছিলাম আপনাকে।

হ্যাঁ আছে, আচ্ছা বলুন? অ্যা, বলছিলাম যে আপনার আহ আহ যেটা হচ্ছে আপনার আহ প্রাথমিক শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে বা কি সেইরম বিষয়ে একটু জানতে চেয়েছিলাম। হ্যাঁ আপনি কি বলছিলেন একবার disturb হচ্ছে কিনা তো, এবার সে বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ বলছি। বলছি যে আপনার প্রাথমিক শিক্ষা যে শুরু সেটা কোন স্কুল থেকে আপনার শুরু করেছিলেন। আমার প্রাথমিক শিক্ষা হয়েছিল শ্রীরামপুরে, যে প্রায় ফার্স্ট ক্লাসে হয়েছে আমার, শ্রীরামপুর বিদ্যাপীঠে। এক ক্লাসে ঐ তিন অবধি আমি ঐখানেই পড়েছিলাম

আমি ছিলাম আপনার বেলঘরিয়াতে আমার, স্কুল ছিল পঞ্চমী, ওখানে আমি Four পর্যন্ত পড়াশোনা করেছিলাম, তারপরে আমার আহ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছিল ওখানেই জাতীয় বিদ্যানিকেতনে। তো ওখানেই আমি আহ দুহাজার পাঁচ আহ পাঁচ থেকে ওখানে আমার আহ আহ, হ্যাঁ পাঁচ থেকে ওখানে ছিল আহ দশ পর্যন্ত ওখানে আমি আহ পঞ্চম থেকে দশম পর্যন্ত করেছিলাম।

আমি ফাইভ ক্লাস থেকে রিষড়া এসছি আমি, transfer হয়ে আমি five class এ primary school এ পরতাম, ঐখান থেকে আমি ten class অব্দি রিষড়া বিদ্যাপীঠে পড়েছি।

তা সেইটা কোথায় আছে স্কুলটা রিষড়া বিদ্যাপীঠ, যেটা হচ্ছে তোমার রেলগেটে চার নম্বর থেকে একটু আগিয়ে বা দিকে পরে, ডানদিকে ওইখানে পড়ে আমাদের। main বিদ্যাপীঠ

আচ্ছা আচ্ছা, ওখানে মানে কোন কোন বিষয়ের উপরে ইয়ে ছিল? আমার তো ten এ অব্দি ছিল, ইতিহাস, ভূগোল, হিন্দি, ইংলিশ, আর কমন এর subject গুলো হয় ওগুলো ছিল, যেমন ten অব্দি। And তারপর থেকে eleven এ গেছি আমি, তাহলে eleven এ গিয়ে আমি Commerce নিয়ে পড়েছি। তার মধ্যে আমার subject ছিল

হ্যাঁ বলুন না অন্য স্কুল থেকে করেছিলেন।

আমার প্রথম যা ছিল হিন্দি ছিল, ইংলিশ ছিল, account Business study, economy and optional এ আমার ছিল math,

আর আপনি কোথায় থেকে করেছেন? Eleven twelve, আমি করেছি আপনার আহ ওখান থেকে তো আমি জাতীয় থেকে পঞ্চম থেকে দশম পর্যন্ত পড়েছি, তারপর ওখান থেকে অন্য স্কুলের সামনেই ছিল আমাদের পনেরো মিনিটের, ওখান থেকে,

হরজাইন girls বালিকা বিদ্যালয়, তো ওখান থেকে করেছিলাম অ্যা দুহাজার এগারো থেকে তেরো পর্যন্ত আমার আহ মানে একা একাই

উচ্চমাধ্যমিকে আমি পাশ করেছিলাম, ওখানে আমার যেটা বিষয় ছিল ওটা ছিল আহ, আর ছিল ইতিহাস, আর আহ pol science ছিল।

আপনার যেটা দর্শন ছিল, দর্শনের ওপরে করেছিলাম।

হম আগে বললেন কি বলছিলেন? তারপরে যেটা ওখানে থেকে, তারপরে আহ কলেজে আহ গিয়েছিলাম, আপনার যেটা হচ্ছে আহ

কোন বছর, কোন বছরে আপনি পাস করেছিলেন twelve?

হম বলুন আগে কী? কলেজটা কতদিন আগে কম হয়েছে? কোন কলেজে কলেজে? Admission নিয়ে ছিলেন? হ্যাঁ বলছি যে hello?

অ্যা আপনার যেটা পড়াশুনার বিষয়ে এই মুহূর্তে আপনি কোন কলেজে, আমার সামনে বই কি এবারে repeat করতে পারবে আর একবার? আরেকবার তুমি বলতে পারবে যা বলেছেন একবার? আচ্ছা আরেকটা কথা যেটা বলছিলাম যে আমাদের যেটা আগেকার দিনে আপনাদের পড়াশুনা সেটা এই মুহূর্তে মানে শিক্ষার যে ব্যবস্থা সেখানে কি পরিবর্তন এসেছে সেটা একটু যদি বলেন সেই বিষয়ে কিছুটা যদি বলতে পারেন? hello, জয়প্রকাশ শুনতে পাচ্ছেন? আগের দিন যা পড়াশুনার বেপারে কঠিন ছিল সেজন্যে এখন আর যেটা পড়াশোনা হয়েছে একটু হালকা হয়ে গেছে, আসান হয়ে গেছে, প্রত্যেকে কেন আমি আর subject যে পড়া হতো Eight class, nine Class, বা nine Class, গুলো,

দিয়া বই টই দিয়া থাকতো, দিয়ে এখন ten class এ eleven class এ তাবের আগে কিন্তু পড়া আমাদের কঠিন থাকতো, এখন তো ছেলেগুলো হচ্ছে আরামসে পড়ে যাচ্ছে, And পড়াশোনা অব্দি ও করছে না, পাস তো সরকার ভালোভাবে এখানের number টাও তো করে দিচ্ছে,

না, তো আমি বলছিলাম যে আগেকার দিনের পড়ার যে মানে আপনার,

ওই যেটার রাস্তাটা ভালো ছিল না এই মুহূর্তে যে ব্যবস্থা চলছে সেটা বেশি ভালো?

এরমধ্যে আগের ব্যাবস্থাটা exam ছিল পড়াশোনাটাও সেরকম তাও hindi থাকতো, ভালোভাবে পড়ে থাকতো, এখন ছেলেগুলো হয়, অত বই মানতে মানতে hindi পরে না, তার মধ্যে যে বই খাতাগুলো হয় অনেক hindi একদম হালকা দেওয়া থাকে বইয়ের মধ্যে। যে মুখস্থ hindi হয়, আর অতোগুলোও বেশি Information দেওয়া থাকে না।

hindi ভাবে নেয়, অত পরে না। কিন্তু এখনকার

ছাত্রছাত্রীরা আছে তারাও তো যথেষ্ট ভালো অ্যা number নিয়ে পাস করছে। হম হম আগে থেকে Exam টা আরো hindi হয়ে গেছে, আগেতে Exam গুলো ছিল অনেক কঠিন হতো, Exam টা দিতে গিয়ে ছেলেরা মানে অনেক বিভিন্ন অনেক ভালো করতে হতো, এখন ছেলেগুলো অতো হয় না, কেউ হালকা Parvel Exam গুলো একদম Trick Mark হলো যেরম Commerce এও এলো,

কিন্তু যে Commerce নিয়ে পড়েছে ছেলেগুলো, কলেজে গিয়ে আগে ওর প্রায় First Semester, Second Semester, অনেক যায়, করে শুধু একদম দাগ দিয়ে চলে যাও, অত পড়াশোনা দিলেও তো পড়ে না, কিন্তু আগে এগুলো ছিল না।

আপনি যেটা বলছেন সব ক্ষেত্রেই কিন্তু এইভাবে exam হয় না, এখনও কিন্তু মানে,

কিন্তু আগে যে এই কঠিন এই exam গুলো মানে hard হতো ভালো মানে কি? আচ্ছা তো আপনি আগে এই যেটা ব্যবস্থাটাকে চাইছেন যে ওটার যদি মানে ওই ব্যবস্থাটাকে আপনি সমর্থন করছেন তাই তো? হম আগে exam গুলো শক্ত থাকতো, এখন exam গুলো অনেক hindi হয়ে গেছে, আগে বলুন? আচ্ছা আর সেটা হচ্ছে আপনাকে,

মানে কিরকম হলে এখনকার আ বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হয়?

আ but মানে মা বাবারা কিরকম ভাবে বাচ্চাদের আ দেখাশোনা করলে ও সেটা খুব ভালো হবে, যদি সেরকম কিছু আপনি বলতে পারেন?

পড়াশোনার

স্বাভাবিক বড়ো হয়ে চাকরি করবেই না?

চাকরি তো অবশ্যই করবে কিন্তু ওকেও ভালোভাবে শিক্ষিত হতে হবে

পরেও যাতে বাচ্চাদের পড়াশোনার দিকে মা বাবা একটু আলাদা ভাবে আ দেখাশোনা করে সেটার কথা বলছেন তো? হম হম ওইটা বলছিলাম।

হ্যাঁ বলুন? আপনার মতামতটা একটু জানান? আমার মতামত যদি বলে, আমি বলব যে এখনকার যে মানে শিক্ষাব্যবস্থা আমি এটার ক্ষেত্রে আমি মানে এর প্রতি সমর্থন করি, কেন কি আগেকার দিনের যে,